দেখি আজকে তো বর্ধমান যাওয়ার প্ল্যান আছে না মুভি দেখতে পাঠান ও পাঠান মুভি দেখতে যাবি আজ

ও তো কে কে কে যাচ্ছিস? ওইসব বন্ধুগুলো মিলে সব প্ল্যান করেছিল অনেকদিন আগে নিয়ে টিকিট তা তো মনে হয় পরশুদিন না কবে কেটে নিয়েছে ওহ, এই তোদের একটা বন্ধু ছিল না বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ বন্ধু বিয়ে করে নিয়েছে কি বলছি লাভ ম্যারেজ করেছে তো? হ্যাঁ লাভ ম্যারেজ ছিল, পালিয়ে বিয়ে করে নিয়েছে ও ঠিকই আছে ভালোবাসার মানুষ পেয়েছে আবার কি সেই সবই ঠিক আছে তো বন্ধুগুলো আসেনি তোদের ঘুরতে ও তুই তো বলছিস মামার বাড়িতে ছিলিস না

তাহলে তো ওই বন্ধু হল তোকে মিস করবে হম এই যে আমাদের এখানে আজ বিসর্জন আছে ঠিক আছে

ব্যান্ড পাটি তারপর ডিজে ফিজে হয়না ওগুলো সব করেছে

তা আজ খুব আনন্দ হবে তা আজ ফাঁকা থাকলে তুই আসতে পারিস ঠিক আছে চেষ্টা করব যদি দেখি যদি না যাওয়া হয় তখন এদিকে চলে যাব কারণ তুই তো অফিস এসছিস না অফিস থেকে তো আর মামা বাড়ি যাবি না নিশ্চয়ই

এবার তো বাড়ি যাবি তালে বাড়ি না গিয়ে একটু আমাদের এখানে চলে আসবি আনন্দটা হবে

হ্যাঁ হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে সবগুলোকে নিয়ে চলে যাব, নাচব তো সরস্বতী পূজার দিন টাই রিপাবলিক ডে পড়েছিল না? হ্যাঁ ওই দিনে একদিন দুদিন সেটাই দেখলাম সব স্ট্যাটাস দিচ্ছিল তবে জানতাম আমি কারণ যেহেতু ছাব্বিশে জানুয়ারী না কো কোইন্সিডেন্ট যাকে বলে বাট ওই একটাই খারাপ ছুটিটা দুদিনের ছুটি এক দিনে হয়ে গেল সেটার জন্যই তো বলছি না কোইন্সিডেন্ট কারণ ছুটিটা দুদিন পেতাম যে পরপর আমি একটা অফিস এও কাজ করি তা ছুটি দিয়েছিল একদিন ছুটি দিয়েছিল হম ওটাই দিয়ে খাওয়া দাওয়া করেছিস এখন অফিস এ? নারে মানে সকাল বেলাই ঐতো ট্রেন এ এলাম এসে পরে কিছু একটু টিফিন করে তারপর অফিস ধুকে গেলাম এবার আবার এই দেখি লাঞ্চ করবো একটু পরে, তোর? না এখন খাইনি এই কটা বেজেছে কটা বাজে এখন এখন বাজে বারোটা, এক আধ ঘন্টা পর খাব এর সময় আজ আর একটা বন্ধু ফোন করেছিল ওদের ওখানে আজ ঠাকুর বিসর্জন আজকে বল

সেটাই ঠাকুর বিসর্জনে একটু নাচি গাই কি বলব সেই দিনই সব করি কারণ সরস্বতী পূজার দিন তো হয় না ঘোরাঘুরি বেড়াতে নিয়ে যাওয়া একে ওকে এইভাবে চলে যায় হম আর সেদিন মানে আমি ধর ছিলাম না নিয়ে আমার বন্ধুটা আমাকে বলছে যে ভাই তুই ছিলিস না তুই থাকলে কত ভালো হতো মানে ও গেছিল ওর একটা গার্ল ফ্রেন্ড কে নিয়ে ঘুড়তে দিয়ে আমাকে বলছে ভাই তালে তুই এক

ও সেটাই সরস্বতী পুজোয় যদি পার্টনার না থাকে না তো একা একা ভাব লাগবে কারণ চোখের সামনে দেখবি সব ঘুরে বেড়াবে হম মনের মধ্যে কেমন একটা লাগবে যে একা একা ভাব ওটাই খুব বিরক্ত ফীল হয় সেটাই তাহলে তো গ্রামের মাঠ দিয়ে ঘুরতে গেছিলিস? হ্যাঁ, তারপরে ধর রাতের বেলা ফাঙ্কশন ছিলো ফাঙ্কশন দেখতে গেছিলাম একটা অন্য গ্রামে ও ওখানেই? না ওখান থেকে না, ওখান থেকে একটু দূরে বাইক নিয়ে গেছিলাম ও দিয়ে কি কি ফাঙ্কশন হল? ওইসব যা হয় নাচ গান ও বাচ্চা ছেলের নিত্য এসব হ্যাঁ বাচ্চা ছেলেরা করেছিল তাছাড়া তো ধর আজকে হবে বাউল, আর কালকে আসবে সেই একটা সেই দেখবি ঝুমুর ঝুমুর বলে একটা সেই একটা গান করেছে না একটা গায়িকা?

ওই ওই গাইকাটা আসবে কালকে এই রবিবার তাহলে তো প্রচুর লোকের আয়োজন ও ভিড় হবে প্রচুর ভিড় হবে বাট ব্যাড লাক আমি যেতে পারব না সেটাই না এটাই তো বড় হয়ে গেছে না দায়িত্ববোধ অফিস এর কাজ, হ্যাঁ, আর যদি অফিস এ কাজ করতে না হয় যদি ছোট থাকতাম তাহলে তো যেতাম যেতাম হম তালে অনেকদিন থাকতে পারতাম

ওটাই টাইম মেশিন এই ভালো হতো হ্যাঁ, আগে কারণ এ মানে আমাদের গ্রাম তো গ্রামে বাড়ি আমার তো আগে যে ক্লাব হয় আমাদের বড় দাদারা বসে থাকতো, আমরা যেতাম তো বলতে তোরা এখানে কি করবি তোরা যা বাইরে যা

এখন ছোটরা আমাদের থেকে double advance, এখন যদি বলি বাইরে যা তো বলবে কেন বাইরে যাব এখন কিছু বলা যাবে না কারণ এখনকার যে generation না প্রচুর advance আমাদের থেকে, হ্যাঁরে তা ঠিকই বলেছিস আরে আমরা মোবাইল কবে পেয়েছি আমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক দেওয়ার পরে mobile পেয়েছি হম আর এখনকার ছেলেরা খাবে না, মানে কি বলবো? খাবার খাবে মোবাইল না দেখলে ওটায় বাচ্চা বাচ্চা ছেলেরা মানে কি বলবো ওই দেখছিল না একটা এড দেখিয়েছিল যে জন্মাবর পরেই মোবাইল টা নিয়ে একবারে laptop keyboard নিয়ে যা তা করে দিলে সেই গোটা এপ ট্যাপ খুলে video করে হ্যান তানকরে অমনি অবস্থা হয়েছে কিছুদিন পর তো আরো খারাপ হয়ে যাবে

তবে মোবাইল দেখে জেনারেশন চলে যাচ্ছে খেলাধুলা তো উঠে গেল প্রায় সব মোবাইল এই পাবজি ফ্রি ফায়ার এসব গেম খেলছে ওটায় শরীর টোরির সব খারাপ হয়ে যাবে সেটাই কারণ খেলাধুলা তো চলে গেল প্রায় কই ছেলেপেলে কোথায় খেলছে? খেলেই না হম আগে খেলার জন্য মা বাবারা মারতো যে পড়তে বস আর খেলতে হবে না আর এখন খেলতে না যাওয়ার জন্য বাবা মারা মারে

একটু খেলে আয় যা বলবে শরীরটা ভালো থাকবে সবই সময় তাই না কারণ টেকনোলজি যত বাড়ছে আমাদের জেনারেশন ও পঙ্গু হয়ে যাচ্ছে না ওটাই দিন পালটেছে

প্রচুর প্রচুর প্রচুর প্রচুর তফাৎ এখন mobile ছাড়াতো মানুষ এক পাও চলতে পারবে না যাকে বলে, আগে মানুষ একটা যদি যোগ করতে বলতাম তা হাত গুনে বলে দিত না, এখন মানুষকে

হম তারপরে ধর আহ কি বলব তারপরে ধর কি বলবো ওই ধর আগেকার যুগের লোকেরা ধর নাম্বার মুখস্ত রাখত, আর এখনকার সব জেনারেশন এর যা অবস্থা যাতে হচ্ছে নাম্বার তোমাকে যদি বলি যে ভাই ওই নাম্বার টা বলতো তখন বলবে যে

তাহলে ভাবো কেমন অবস্থা

ওমনি করে তো পার করে দিচ্ছে সেটাই তবে এখনকার জেনারেশন খুবই খারাপের দিকে যাচ্ছে কারণ যা অবস্থা ছেলে পেলের

হ্যাঁ হ্যাঁ ও তো অনেক পিছিয়ে গেল কারণ দু বছর পুরো বন্ধ ছিল না পুরো কর্ম পড়াশোনা সব দিক থেকে পিছিয়ে গেল না, আরে আমাদের গ্রামের ছেলেগুলো কে জিজ্ঞেস করছি কোন ক্লাস এ পড়িস তাই বলতে পারছিল না

সরস্বতী পূজার দিন আমাদের পাশে স্কুল আছে স্কুল এ ঠাকুর হয়েছিল না, দিয়ে ওকে জিজ্ঞেস করছি আরে স্কুল গেছিলিস সবাই বলছে হ্যাঁ, কিসে পড়িস তোরা তার বলতে পারে না চট করে ভাবলে একটু তারপর বলল, হম ভাব কি অবস্থা দিয়ে তোদের অফিস কটার সময় ছুটি হবে? অফিস আহ আজকে তেমন ধর তেমন কোন আহ কাজ নেই বাট আহ দেখি যত তাড়াতাড়ি ধর একটা প্রজেক্ট দিয়েছে প্রজেক্ট টা যত তাড়াতাড়ি কমপ্লিট করবো

ও তাহলে তোরা প্রজেক্ট প্রজেক্ট বলতে কম্পিউটার বেস কাজ করিস নাকি এমনি হার্ডওয়্যার না না কম্পিউটার বেসই কাজ করি সেটাই, আমরাও করি কম্পিউটার বেস তো তোদের অফিস কটার সময় ছুটি হবে তাও ওই চারটা পাঁচটা হবে তারপর তো ধর ট্রেন আছে দিয়ে তোদের অফিস প্রায় কতজন মেম্বার বটে? ওই কুড়ি জন হবে হয়তো

সেটাই তো ভালো ভালো ভাবে কাজ করবি ঠিক আছে

তো পড়াশোনা ছেড়ে দিলি না এখনো চলছে? না রে এই এটা তো ফাইনাল ইয়ার তো যাক দেখি এটা কমপ্লিট করি তারপরে যদি দেখি যে, না আরো পড়ার ইচ্ছা থাকে, তো তখন আবার বি টেক টা করবো নাহলে এখানেই থাকবে তো ঠিক আছে তা আমাকে মা ডাকছে ঠিক আছে একটু কাজ আছে আমার তো রাখছি এখন হ্যাঁ

ঠিক আছে তাহলে পরে কথা হবে আর বলছি একটু বেড়াতে আসতে পারিস ঠিক আছে আজ কারণ ঠাকুর বিসর্জন আছে হ্যাঁ হ্যাঁ পারলে যাবো নিশ্চই যাবো আবার পরে তোকে ফোন করবো প্রচুর কথা সরস্বতী পুজো নিয়ে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ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 হিউ,

The institute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 কৃত্রিম বুদ্ধি মত্তা ভারত সরকার ভার জাতীয় পরীক্ষা প্রচার শুরু করেছে।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 ও আর মি ভেদ কৃমির চিকিৎসার জন্য NIS দ্বারা তৈরি, ভেষজ ওষুধ।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 জাতীয় online শিক্ষা platform সোয়মে access তিন গুণ হয়েছে।